বা যেদিনটা তোমার ছুটি থাকে সেদিনটা তুমি চলে আসো। এখন আমি তোমাকে দু-তিনটা tablet লিখে দিচ্ছি, সেটা একবার নাহলে তুমি ঐটা ঔষধ দোকান গিয়ে নিয়ে নাও, ঠিক আছে? এইটা আমার, এইটা আমার মানে whatsapp আছে, whatsapp এ sent করে দাও। নিজের নামটা লিখে sent করে দিও, ঠিক আছে? আর মানে খাওয়া-দাওয়া এমনি time এ time এ হয় তো?

তোমার খাওয়ার তো রুচি কমে গেছে, মানুষ এর বেশিও মানুষ এটাই করে। শরীর খারাপ যার হোক, যার হোক মানুষ কম খাবার খায়, খেতে-যেতে মন আসে না। তুমি এখন থেকে এই জিনিসটা ভেবে খাবে, যদি তুমি খাবার খাবে না। তুমি স~ তুমি যেরম আমাদের battery শেষ হয়ে যায়, mobile টা তো charge দিতে হবে battery টাকে। আবার যে যে ফুল করার জন্য। তে রকম আমাদের শরীরও আছে, আমাদের শরীরটা না charge যায়। শরীরটাকেও আর ওটা হচ্ছে charge টা আমাদের শরীরটা একটা battery ভেবে নাও। ওটা charge দেওয়ার জন্য তোমাকে খাবার চাই। ঠিক যখন খাবার দিবে না, তেমনি শরীরের সবটা অঙ্গটা না কাজ করা~ কাজ করবে ভালো করে। ঠিক আছে? তো এটা ভেবেই তুমি একটু খাবারটা খাওয়ার চেষ্টা করবে। কি যদি না তুমি খাবারটা না খাও, তোমার যে শরীর খারাপটা হয়েছে, দুই দিনের বললা, দুই সপ্তাহ পর্যন্ত চলে যাবে। ওটা দুই দিনে ঠিক হয়ে যাবে, দুই সপ্তাহর মধ্যে ঠিক হবে। তো এটা তুমি ভেবে কথা ভেবে তুমি খাবারটা খেতে চেষ্টা করবে।

আর যত শরীর খারাপ থাকবে, শরীর খারাপের মধ্যে তুমি যত চেষ্টা করবে, অ্যা যদিও পয়সা থাকে তাহলে ওয়ারি জল খেয়ে নেবে। যদিও একটু পয়সা কমই থাকে তাহলে তুমি এক কাজ করো আর নুন, চিনি, জল বাড়িতে বানিয়ে, ডেইলি দুই liter করে নেবে, ঠিক আছে? daily two liter নুন, চিনি জল বা~ দুখানা ওয়ারিশ নিয়ে নেবে, একটা ওয়ারিশ এক liter জলে ভেজাবে, ঠিক আছে? দুখানা ওয়ারিশ নিয়ে নেবে। যেকোনো একটা কাজ করতে পারো।

হ্যাঁ তাইলে ওয়ারিশ নিয়ে নেবে ওয়ারিশটা তো খুবই ভালো, ঘরে বানানো। যদিও আপনি ওয়ারিশটা নিতে পারছো না, কোনো সমস্যার জন্য, তাইলে তুমি ঘরে একটা নুন, চিনি, জল নিজের হিসাবে নুন কত কম-বেশি লাগবে, ওটা তুমি নিজের হিসাবে করে বানিয়ে খেতে পারো। ওটা হ্যাঁ, সেটাই, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ খাওয়াটা, খাওয়ার। হু হু বুঝতে পারছি। ঐটার জন্য তো কোনো খাবার খাওয়া যাবে না, মানুষের কোনো অসুখ আনতে চায় না। তাও তোমার যেটা vitamin এর লাগে

আর তোমার খিদে টা একটু বেশি করে দিবে, ঠিক আছে?

খোলা আছে, daily সপ্তাহে সাত দিন খোলা আছে। হ্যাঁ আছে, যখন আমাকে একবার আসার সময় একবার phone করে নেবে। আমার তো chamber টা খোলা থাকে, chamber টা শুনে নাও। সকালে নয়টা থেকে এগারোটা সকালে নয়টা থেকে সকালে নয়টা থেকে এগারোটা আর সন্ধ্যে বেলা পাঁচটা থেকে আটটা। ঠিক আছে? এই দুটো সময়, যেকোনো সময় আসো তাইলে এই দুটো সময় যেকোনো দিন আসতে পারবে। তাইলে dispenser এর জন্য আমি তুমি আমার বাড়িতে চলে আসো, বাড়িতে আমি করে দিবো। ঠিক আছে? ঠিক আছে। তারপরে সমস্যাটা হলে বলতে পারো। হু, হু হু।

না না, এটা । মানুষ যদি critical নাও থাকে, মানুষ ওর ওর জন্য মানে তোমার কিছু হয় নি। কিন্তু যেমন শুনে নিয়েছো কারো মুখে ঐটা জিনিসটাকে তুমি ভেবে ভেবে ভেবে ভেবে, ঐ জিনিসটাকে তুমি আরও critical করে দাও। একটা জিনিস জানো কি, মানুষের মাথায় যে জিনিসটা চব্বিশ ঘন্টা যে জিনিসটা ভাববে না? সে চেষ্টা হয়েই যায়, ঠিক আছে? এজন্য মানুষকে এজন্য ডাক্তার বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি তোমার ভয়~ ভয়টা। কিন্তু এসব কথার বেশি কান দাও না, ঠিক আছে? তুমি এই যে ডাক্তাররা বলে, patient কে তুমি positive থাকো। ঠিক আছে? হ্যাঁ তুমি এসব বেশি কিছু নেই, আজকাল science অনেক আগে চলে গেছে। এসব ছোটো-মোটো ব্যাপার কিছুই নেই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা।

হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় ভালো হবে, কেনো ভালো হবে না? তুমি follow করো time এ time এ, খাওয়ার খাও, আর daily দুই তো liter ওয়ারিশের জল খাবে, আর normal কমছে কম দিনে তিন থেকে চার liter জল খাবে। পর্যাপ্ত জল চেষ্টা করবে, ঠিক হ্যাঁ অ্যা তুমি আমার সঙ্গে কথা বলেছো, আসার আগে তুমি যদি আমাকে phone ফোন করে দাও না, আমিই তোমার নাম লিখে দিবো। ঠিক আছে? না লে তো আমার অন্য number আছে ওটায় phone করে করলে হয়, তুমি এটায় ও phone করলে আমায় পেয়ে যাবে। দশ~ নাম্বার নিয়ে লাভ নেই, এতেই phone করবে, ঠিক আছে?

ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাইলে রাখছি, হ্যাঁ? হু রাখো রাখো। এই অধিবেশনে সবাইকে ভাল আছেন দিব্বি আছেন। খুব খুব জরুরী একটা video এ কারণে তাড়াহুড়ো দিয়ে দাওয়ার জন্য বসেছি আমি আমার audience একটা বড় অংশ আছে যারা এই মাত্র করা শুরু করেছে। নিজেদের financial feeling পাওয়ার কথা ভাবছেন এত দিন ধরে চাকরি করছেন বা ব্যাবসা করছেন এখনো পর্যন্ত একী monkey বা কিছু একটা identity ভাবছেন tech এ invest করবো। এই type এর অনেক মানুষ আছেন যে সব থেকে বড় analysis হলো উনিশ থেকে চৌত্রিশ বা একুশ বাইশ থেকে চৌত্রিশ যেটা চট্টরিশের পর একটা মানব গোষ্ঠীর বিরাট অঙ্গ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 আপনার যারা Bangladesh এ আছেন তারা অবশই জানেন যে dollar এর এবং BDT র conversion rate এখন all time high একশ নয় টাকায় এক এক dollar বিক্রি হচ্ছে এবং bank প্রতিনিয়ত rate কমতি করছে। প্রতিবারের রূপ তাই। আমরা দেখছি পার্ষবর্তী দেশ Sri Lanka দেখছি দেউলিয়া হওয়ার পথে দেশটা। একটা গল্পর কথা বলেছিলাম এবং এক দুই তিন সপ্তাহ আগে newsletter এ video up করেছিলাম শুধু যে Bangladesh এ হচ্ছে Sri Lanka য় হচ্ছে যদি একদম উন্নত দেশগুলো দিকে তাকিয়ে Europe America র তাকান নয় গত চল্লিশ বছরে inflation rate এখন যত এত high আগে কখনো ছিল না। গত আড়াই বছরের America যত টাকা ছাপানো হয়েছে যা আগের একশ বা দেড়শ বছরের থেকে বেশি। আগের দেড়শ বছরের total যত টাকা ছাপানো হয়েছে তার থেকে গত আড়াই বছরের বেশি টাকা ছাপানো হয়েছে যেটা november মাস থেকে চালু করে দিয়েছে inflation rate কমিয়ে দিয়েছে tackle করার জন্য যে economically দিক দিয়ে না generally যেটা হয় আপনি চান currency currency টা যে currency আপনি ব্যবহার করছেন এটা inflationary হোক inflationary মানে এই currency এর value আস্তে আস্তে কমবে কেন আমি দাম কমাটা feel যেমন টাকার value dollar এর value

lose করে না for example bitcoin এর মতন হক এর জন্য এই সব জিনিস কেনার পড়ে খরচ করতে চাই না কারণ এটা deflationary rather টাকার মানুষ মনে করে টাকা ছাপাতে পারে যারা কম টাকা ছাপাতে পারে এই কারণে এটা inflationary কিন্তু এটা এভাবে দাড়ানো

যে হেতু বছর pandemic এর অনেক ওলট পালট হয়েছে তো pandemic এর পরে এখন ওলট পালট পেরিয়ে inflation জিনিসটা video একটা problem আপনি যদি খুব সতর্ক না থাকেন আপনার আসলে আপনার আসলে lack হচ্ছে কারণ আপনার account এ ধরুন আপনার টাকা বাদ। এটা সহজ একটা উদাহরন যেই উদাহরণটা আমি নিজে ছোটবেলায় দেখতাম যে কিপতমী bank এ আমার মা প্রত্তেক মাসে পাঁচশ টাকা জমা দিত নব্বই টাকার fixed deposit নিশ্চিত এক সময় আপনার যখন আমি শুরু করেছি তখন আমি উত্তরা bank এ fixed deposit করা শুরু করি যেটা আমাকে সাড়ে পাঁচ বছরের মধ্যে বাঁশ দিল আমি ভাবতাম যদি এক টাকা রাখি তাহলে এক বছর পড়ে ওটা এক লাখ পাঁচ হাজার হচ্ছে । সাধারন দৃষ্টিতে ভাবলে মনে হবে আদি আগের বছর আমার account এ এক লাখ টাকা ছিল এখন এক লাখ পাঁচ হাজার আছে আমরা ভাবি আমরা ভাবি পাঁচ হাজার টাকা extra পেয়েছি bank এ রাখার জন্যে যখন বুঝে শুরু করলাম inflation হেনাটা আসলে এক লাখ টাকা কম নেই আসলে এক লাখ পাঁচ হাজার টাকা account এ এক লাখ পাঁচ হাজার টাকা আসলে হয়ে গেছে চুরানব্যয় হাজার টাকা তার পর হয়ে গেছে আটাশী হাজার টাকা তার পর

purchasing power টা কমে আগে এক লাখ টাকা দিয়ে যা করা যেত এক লাখ আট হাজার টাকা দিয়ে করা যেতে পারে দাম fifteen years দাম inflation বেড়েছে পুজোতে আমরা জানি আমাকে আপনি মোটামুটি আপনি এক বছর পরে কেনেন তাহলে ওটার দাম দশ per cent বারো per cent পনেরো per cent এটা মোটামুটি fixed আমি এখন যে বাসাতে থাকি আমার বাসা দাম এদিকে যদি record করছি এদিকে একটা প্রতিবেশী থাকে ওদিকে আরেকটিএকটা প্রতিবেশী থাকে পাশাপাশি আমি আমার একটা প্রতিবেশীকে জিজ্ঞেশ করলাম তোমার বাড়ি কত দিন ধরে আছে তোমার বাড়ির দাম কতো

আমার উত্তর ছিল চলে গেছিলাম তো inflation ব্যাপারটা আসলে

but still valid এরকম news share করতে চেয়েছি এই video তে যাতে করে দশ হাজার টাকা বছর দুই এক রাখতে পারেন আজকের দিনে এটা follow করেছি আপনার অনেকেই data science এর সঙ্গে পরিচিত especially যারা আমাকে call যারা আমাকে sponsor করেছেন আজকের ব্যাপারটা বেশ মজার দিধা নেই কিছু নিয়ে dollar এসব ব্যাপার নিয়ে app যারা কাজ করে মূলত কাজ করে বিদেশ থেকে দেশে টাকা পাঠায় একটা app এর মধ্যমে। যার IEversion ও আছে সব link description box এ আছে অবশ্যয়ী দেখবেন এটার পাঁচটা benefit আছে এই পাঁচটি benefit এর কারণে আমার মতে আপনার সবাই একবার করে test করা উচিত। app গুলো যেটা ছিল টাকা পাঠিয়ে আপনি নতুন app ব্যবহার করে টাকা পাঠালে বেশি যে আপনার টাকাটা receive করবে তার কোনও extra charge লাগবে না। আপনি যখন টাকাটা পাঠিয়েছেন আপনার ও প্রতি মাসে extra charge দিতে হবে না। যখনই আপনি দিচ্ছেন তখনই সে পাচ্ছে Third যেটি বড় কথা instant draft আপনি যখন টাকা পাঠাচ্ছেন সে তখনই পেয়ে যাবে তার অপেক্ষা করতে হবে না এক দিন বা দু দিন টাকা পেতে এটা বেশ বড় একটা ব্যাপার আপনি যে টাকাটা পাঠছেন যে recieve করছে টাকা সে সরাসরি বিকাশ account এ পাঠিয়ে দিতে পারে বা bank account এ আপনি যখন বিদেশ থেকে পাঠাচ্ছেন সে বিকাশ বা bank account এ সাথে সাথে পেয়ে যাবে। আগের মতন হবে না যখন ব্যবহার ট্যাবহার করতে হতো এক সেটা ঘরে বসে হয়ে যাচ্ছে বিকাশ বা bank account straight exchange rate বেশ ভালো আপনি যখন বিদেশ থেকে দেশে পাঠাবেন দুই বা তিন দিনে একটা currency থেকে একটা currency তে convert করবেন তখন exchangএ এর কারণে কিছু loss একারণে dollar যখন fall করে তখন dollar কিনতে যায় যখন দাম আবার বারে তখন বেশি করে conversion কে conversion থেকে অনেকের অনেক টাকা loss হয়ে যায় এই app টি ব্যবহার করলে যেই conversion টা পাবেন তাতে loss হওয়ার chance তা খুব কম dollarBDT তে পাঠাচ্ছেন বা আপনি USDBDT তে পাঠাচ্ছেন আপনার first transfer এ আপনি যদি নিচের coupon টা ব্যাবহার করেন description এ link coupon সব দাওয়া থাকবে আপনি যত টাকা পাঠাবেন তার সাথে দশ extra হবে আপনি যদি একশ dollar তাহলে আপনি একশদশ dollar পাবেন। আপনি যদি একশ euro পাঠান সে দশ euro পাবে একশ Pound পাঠান সে একশদশ Pound পাবে মানে দশ extra আপনি যদি এখানে যদি coupon নিচ থেকে দেখাচ্ছে ব্যবহার করা যায় app এ আমি সব কিছু record অবশ্যয়ী করব coupon এর link টা app এর link টা আপনি নিচের link টা ব্যবহার করতে পারেন। আমার কথা সঙ্গে call করবেন আপনি যদি মূল একটা জায়গায় আপনি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 এই point টা আপনাদের সব সময় একটা safety net থাকতে হবে যে আমি যে আয় করছি কোনো দিন বন্ধ হয়ে যায় আমার আয় zero হয়ে যায় হয় নি তার দায়িত্বে করবেন এটা কী ভাবে করবেন খুব সহজ হিসাব আমার first দেখতে হবে আমার মাস চলতে কত টাকা লাগে ধরুন এই মাসটি তে পঞ্চাশ টাকা লাগে ছয় দিয়ে গুণ দিয়ে তীন লাখ টাকা হয়ে যায় মানে আমার bank এ তিন লাখ টাকা থাকলে এই তিন লাখ টাকা আমার প্রত্যেক দিনের আমার যদি আয় রোজগার পুরো বন্ধ হয়ে যায় zero হয়ে যায় ছয় মাসের একটা window পাই এই ছয় মাসে যেন আমি এই যে আমার আয় zero হয়ে গেছে এটা আবার পঞ্চাশে minimum level এ হয় দরকার। এই কারণ ছয় মাস minimum আপনি earn করে থাকে এটা বারো মাস করতে পারেন বারো মাসের বেশি করবেন না বারো মাসের বেশি যদি করে ফেলেন তাহলে আপনি এই টাকাটার value কমে কমে যাচ্ছে inflation এর কারণে আপনি যদি দশ বছরের savingssafety net রাখতে চান সেটা দশ বছরের মত করা যাবে না height বারো মাস খুব নিজের উপর confidence একদমী কম থাকে সোল মাস বিশ মাসের রেখে যান এর বেশি even বারো মাসের বেশি আপনি পেতে রাখলে আপনার loss not really necessary গাড়ি যদি থাকলে ভালো বা immediately দরকার না হয়। computer যদি না থাকলে দরকার নেই হলে immediately দরকার না হয় যদি আপনার business থাকে যদি personal account দিয়ে খরচ করেন

মনে কর নিজের কাউ কে দোষ দাও আপনি যে নিজের যেটা ক্ষুত্‍ দেরি করে implement করা উচিত সেটা হইত খারাপ আমি এখন আমার অন্য দিক গুলো নামবো না॰

টাকা loss হচ্ছে আসলে in fact সেগুলো অনেক ভাল হয় আপনি যেটা save করছেন তার থেকে return আসে highest আপনি টাকা spend খালি এমন কখনো হবে না very rarely হবে আপনি পারবেন inflation থেকে বাংলাদেশে মাটিতে এটা সাধারণত একদমই হয় না on the other hand investment আপনার ভাল option হতে পারে যেটা আপনি বা আপনার টাকাকে শুধু inflation beat করতে help করবে না বরং inflation পার হয়ে

inflation এর calculation করা কঠিন যারা online ব্যাপারে আছেন ওনার সঙ্গে personal value খুব একটা match করে আমি আমার মনমতো দশ থেকে পনেরো per cent রেখে return পাওয়ার মানে আসলে যদি জানেন আপনার যদি দশ থেকে পনেরো per cent না হয় তাহলে এটা loss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

অনকে যে ভুল টা করে সেটা আমিও ভীষন করতাম নিজেকে সব সময় একটা business হিসাবে treat করুন আপনি একটা মানুষ The thing is that আপনি নিজে একটা ব্যবসা তো আপনি নিজেকে একটা ব্যবসা হিসাবে চিন্তা করুন আমি নিজে একটা ব্যবসা আমি যদি কোনও চাকরি করি তাহলে চাকরির যে income হয় সেটা ব্যবসার income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 এইটা যদি ব্যবসা হই তাহলে আমাকে কী করতে হবে আমার নিজেকে আমার income কী করে বাড়ানো যায় এটা income বাড়ানোর জন্য ব্যবসাগুলো কী করে marketing এ invest করে R and D তে invest করে shipping এ invest করে employee hire এ করে আপনি যখন নিজে একটা ব্যবসা এই ব্যবসাই invest করতে হবে এই ব্যবসাই আপনি যে invest করতে চান এটা একটা FD একটু একটু করে আপনি নিজের ব্যবসা কে যা করার জন্যে করেন তাতে আপনার income grow করে খুব basic একটা ব্যাপার আমরা নিজেদের degree হিসাবে ভাবি আমার ভাবি কোন degree তে invest করি। নিজের উপর যদি আপনি invest করেন সব study তে মোটামুটি দেখা গেছে আপনি যদি নিজের উপর এক dollar invest করেন সেটা at least ten থেকে hundred গুণ হয় দশ বছরের মধ্যে দিয়ে আপনি যদি নিজের উপর এক টাকা invest করেন সেটা একশ টাকা হয়ে যাবে সেটার potentiality বেশী যে কোনো professional আপনার junior যে হোক সব invest করে পুরো নিজের উপর invest করলে যা হয় নিজের উপর invest বলতে সে একটু লজ্জায় নিজের উপর invest করা বলতে আপনার নিজেকে এই business টা grow করার জন্য যা যা করা উচিত এবং বই পড়া থেকে শুরু করে কোনো machine এর উপরে post থেকে শুরু করে এই video থেকে শুরু করে হাবি যাবি যা কিছু করতে পারেন ওর মধ্যে even নির্দেশ দাওয়া block করার জন্য নিজের skill develop করার জন্যে সব কিছুর দাম বলে নিজের উপর investment আচ্ছা এই form টা সবার হইত দরকার হবে না তারপরে মনে রাখি ব্যাপার এখন যদি ধরো creditor আপনি যখন একটা credit card কিনবেন এবং এটা শুধু credit card এর জন্য এটা সব ধরনের credit card কিন্তু খারাপ কিছু না নাওয়া খারাপ কিছু না যদি আপনি loan নিয়ে বাড়ি কিনতে চান flat কিনতে চান বা অন্য কিছু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 আপনার credit card আছে আপনার investment সব সময় personal হবে নিজের debt plus home loan প্রতিশোধ করার জন্যে। না করে আপনি যদি অন্য জয়গায় invest নেই এই bracket তার কথা বললাম উনিশ থেকে পইতিরিশ এই bracket এর দেখি যে তার credit card এর debt আপনি ধরেন এক লাখ credit card এর প্রতি inflation সাড়ে দশ per cent সেই credit card repayment করছে না সে শিল্প তে invest করছে stock এ invest করছে কিসে invest করছে পীসে invest করছে। Nepal থেকে এটা আজ থেকে না কোনো জিনিসে investment দেখি আমার already একটা loan আছে জেতার জন্যে আমি সাড়ে পাঁচ per cent return দিচ্ছি hello আসালামুআলাইকুম

হ্যা aunty কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেনা এই তো আল্ল্হামদুল্লিয়া ভালো আছি তো কি করছেন আপনি এখন এখন এই যে আপনার সাথে কথা বলছি ও আচ্ছা আচ্ছা uncle কি করেন uncle তো নতুন একটা busniess একটা স্টার্ট করছে job টা ছেড়ে দিয়ে ও কি job করতো unty uncle uncle ককসেস বাজারের যের world বিশেষ gm ছিলেন ও ইটা কি ককসেস বাজারেই জি hotel টা ককসিস বাজেরে ওই চাকরি টা ছেড়ে দিয়ে এসে এখন নতুন একটা busniess করতেছে ও আচ্ছা আচ্ছা এই hotel business আগে কত দিন ধরে করছিল

পনেরো বছরের মতন উনি hotel এ চাকরি করছেন ও আচ্ছা আচ্ছা তাহলে তো aunty দের তো job job এর অসীলায় তাহলে তো aunty দের তো অনেক ঘোরাঘুরি হয়ে গেছে hotel এ তাই না হ্যা হ্যা হয়েছে এটা ঠিক যে job এর জন্যই অনেক ক্ষানিক যাওয়া হয়েছে তো এখন যে uncle এই যে job টা ছেড়ে দিলো তো এখন uncle কি করছেন aunty uncle একটা fam দিছে ইটা হচ্ছে গরুর মানে গবাদি পশুর fam যেটা আর কি বলে

ও গবাদি পশুর fam তাই না আচ্ছা আচ্ছা ইটা কত দিন ধরে করতেছেন উনি

farm start করছে অনেক দিন হয়েছে এবং farm আহ এর সমস্ত যাবতীয় কাজ সারতেই তিন চারমাস সময় লেগে গেছে তারপরে ধরো গবাদি পশুর শুরু উঠানোর শুরু হয়েছে ছয় সাত মাস ও আচ্ছা আচ্ছা এখন কয়টা গরু আছে টি আমাদের farm এ farm এ গরু আছে এই ধরো পনেরোটা মতো গরু আছে running এক এক শীত চলে যেয়ে আর এক শীত আসছে এক একটা শীত

ও আচ্ছা আচ্ছা আচ্ছা এই যে uncle যে যে এত সুন্দর একটা মানে অভি জাতি পূর্ণ মানে চাকরিটা মানে hotel business টা পিফলতা আভিজাত্যপূর্ণ এলাকায় এবং একটা সুন্দর একটা পরিবেশ থাকে corporated পরিবেশ যেটাকে বলা হয় হ্যা এই এইযে চাকরিটা ছাড়ার পেছনে মানে চাকরিটা তিনি কোনো ছাড়লেন আর কি তিনি ছাড়লেন যে চাকরিটা hotel job এর সব চেয়ে বড়ো জিনিসটা হচ্ছে তোমার look

তো এই টা আস্তে আস্তে কিন্তু নষ্ট হতে থাকে তখন হচ্ছে গিয়ে hotel এ সেইরকম চাঁদিয়া থাকে না একপর্যায় যাই hotel job টা তখন হচ্ছে গিয়ে যাদের মানে কি যারা ইয়ং stage কিংবা বয়োস ভালো থাকে এই মানে খুব smart নিজেকে সবসময় টিপ্ টপ যখন তোমার বয়স ভারী হয়ে যাবে তখন এগুলেই চাহিদা কমে যাই ঠিক আছে

তো তখন দেখা যাই যে আস্তে আস্তে এই পদটা থেকে তারা সরে যেতে থাকে তখন চিন্তা তখন চিন্তা করা লাগে নিজেদের কিছু করতে তো যত দিন তার যে বয়স হয়েছে সে বয়স থেকে আর ধরো সে দশ বছরের মতো সে চাকরি করতে পারবে কি সাত আট বছরের মতোন এর মধ্যে এর পর সে কি করবে তো তখন তাকে নিজের কিছু একটা করতেই হতো এই জন্য তাড়াতাড়ি ছেড়ে সে নিজের business টার দিকে মনোযোগ খুঁজে যে business টা statup হলে বয়স বাড়ার সাথে সাথে business টা তার সাথে সাথে running হবে এবং হচ্ছে কি ওই ঝামেলাটা থাকবে না যে চাকরি ছাড়ছি যে income টা বন্দ হয়ে গেলো সেটা কথা থেকে আসবে already বশর দুয়েক হলে running হলে তোমার ওই জিনিসটা ঠিক থেকে যাবে তার মানে বেসিকেলি আচ্ছা uncle যে চাকরিটা ছেড়ে ডেল অত্র আগে কি কোনো plan করছিলো চাকরি ছাড়ার আগে যে আমি এই bussenies এ করবো এইরকম plan করছিলো হ্যা হ্যা সে business করবে plan কিন্তু আহ আমরা চাচ্ছিলাম হয় তো সে আরো দুই বছর পর চাকরিটা ছাড়ুক কিন্তু সে চিন্তা করলো যে হচ্ছে গিয়ে তার বয়সটা বাড়তেছে চাকরি bussnies টা যত তারতারি ধরবে bussnies টা সে তত running করতে পারবে আর এই বয়সে যে খাটতে পারবে আর দুই বছর পর হয় তো বা ওই খাটনি টা সে ওই bussnies এ দিতে পারবে না থমটা দিতে পারবে না এই জন্য হচ্ছে সে আরো বাসি করে হচ্ছে গিয়ে bussnies এর পতি মনোযোগী হয় আহ কারণ aunty আপনার কথা বুজলাম যে আসলে চাকরির এই যে markatting বলেন face value যেগুলো চাকরি মানে চেহারা দর্শন ধরি আগে importain তাই না বিষয় টা

আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই যে bangladesh এর যে চাকরি বাকরি যে অবস্থা এই বিশয়টা নিয়ে আপনার মতামত টা কেমন মানে bangladesh র চাকরি বাকরি আপনার তো ছেলে মেয়ে আচ্ছা এদের চাকরি বাকরি নিয়ে আপনার কি অভিমত ধরো থেকে আমার তো শুধু husband না ভাই ও আছে কিংবা হচ্ছে গিয়ে মামাতো ভাইরা আছে সবার ক্ষেত্রে যেটা দেকলাম face value র চাকরি গুলি তো ধরো আমরা হচ্ছে আমরা সাধারণ মানুষ সবাই যে আর টিক টপ ফিট ফট আহ সেইরকম না তো হচ্ছে কি বেশিরভাগি যেটা দেখলাম এরা সব হচ্ছে গিয়ে বাইরে কাজ করে এটার মাধ্যমে সারাদিন কোনো কাজ থাকা না সারা রাত যে থাকছে সে কাজ করছে আমার ভাই তো wife চাকরি করে হচ্ছে school এ আর উনি রাত্রে বেলায় আহ মানে কি wifi এর মাধ্যমে কাজ করে amaricai তো হচ্ছে গিয়ে সব সময় যে দেশের চাকরি করতে হবে আহ মানে এখন আমার মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়েকে এ মানে এটাকে কি বলে পরিপুরম শিক্ষা যেটা হাতে কলমে শেখা এটা এই এটাই ওপরে depend করতে হয় মানে depend করে উচিত তাহলে হচ্ছে তারা নিজেদের কর্তা নিজেরাই বাঁচতে পারবে অন্য কারো ওপর depend হতে হবে না চাকরি এত খুঁজতে হবে না এত বিশেষ ক্যাডারের bangladesh র দরকার নাই bangladesh দরকার এখন যেটা bangladesh র যে হচ্ছে আর্থিক income যেটা যেটা মানুষকে হচ্ছে সামনের দিকে আগাবে সেটার জন্য নিজেকে তৈরী করা আচ্ছা আচ্ছা তারমানে আপনি বলতে চাইছেন যে আসলে চাকরিটা importain না হ্যা importain হচ্ছে আপনি যদি নিজে কারিগরি শিক্ষা বলেন যেরকম coumputer শিক্ষা এইগুলা জ্ঞান নিয়েও আহ নিজে থেকে কিছু income করা যাই দেশ এবং দেশের বাইরে এইরকম কিছু তাই তো বোঝাতে চাচ্চেন নাকি জি জি জি হ্যা হ্যা হ্যা তারপর এখনকার তুমি দেখতেছো না online মেয়ে গুলি হচ্ছে মেয়ে ছেলের সবাই বিভিন্ন ধরনের গুড়ের ব্যাবসা এই শীতকালীন যেটা হচ্ছে গুড়ের ব্যাবসা রসের ব্যাবসা তারপরে হচ্ছে লালির ব্যাবসা ঘিয়ের ব্যাবসা মধুর ব্যাবসা আর এটাও খুব ভালো আবার কেও কেও বাইরের cosmatik নিয়ে এসে সেটাকে হচ্ছে গিয়ে ব্যাবসা করতেছে online এ বিভিন্ন cosmatik এর অনেকে শাড়ির ব্যবসা করতেছে অনেকে দেখতেছি যে হচ্ছে কি এ

কিন্তু aunty আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনি আপনার open টা খুব সুন্দর যে চাকরি রেখে যে আমরা বাইরে যে finalsing করে যেটাকে বলে finalsing মানে free income